তিনজন ব্যাক্তিকে আমরা-আ আশ্চারয্য যখন দেখতে পাচ্ছিপরনে কালো গেঞ্জি-ই কালো প্যান্ট একজন পড়ে সাদা গেঞ্জি হলুদ প্যান্ট আরেকজন পড়ে নীল গেঞ্জি হলুদ প্যান্ট। --

একটি বড়ো সরু বেড়াকার দেখতে পাচ্ছি যেখানে অনেক গুলি শরীর চর্চা আমরা যন্ত্রাংশ দেখতে পাচ্ছি।

একটি বৃহৎ বড়বাড়ি আমরা দেখতে পাচ্ছি সামনে যেটি খুব সুন্দর ভাবে টুনি বালব দিয়ে সাজানো হয়েছে সামনে এখানে আমরা ছয় সাত জন মানুষকে দেখতে পাচ্ছিতু গেট এর সামনে দাঁড়িয়ে থাকতে।

একটি-ই চিত্র। সামনে ওই ব্যক্তিটি-ই নিজের সেলফি নিচ্ছেন--